যেখান থেকে এপার ওপার করা উমঃ যাতায়াত করা হয়। সামনে একটি মাটির কাঁচা রাস্তা রয়েছে। সামনে পুকুরের পাড়ে ছোট ছোট গাছ জন্মেছে |

একটা পার্ক - এর বাইরের উমঃ ছবি। এটা হচ্ছে পার্ক -এর মেইন গেট এখান দিয়ে ঢুকতে হয় পার্ক -এর ভিতর। সামনে দুটো পরী দাঁড়িয়ে রয়েছে তাদের পেছনে |

নাচে-র ড্রেস পরে গোল করে দাঁড়িয়ে রয়েছে | আর মাঝখানে একটা মঠ মতোন রয়েছে | তার মধ্যে ফুল রয়েছে তার ওপরে একটা ব্যানার লাগানো রয়েছে |

নাগর দোলনা গুলি চড়ছে চলছে। সামনে দোকান বসেছে । একটা লোক সামনে দিয়ে হেঁটে যাচ্ছে।

সামনে -এ একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ভিতরে একটা প্রদীপ জ্বলছে।